গান্ধীজি তাহাদের নির্মম কুসংস্কার এরূপ নিন্দার তিরস্কার করেন রেডিওতে এই বিষয়টিকে এমন গুরুত্বপূর্ণ একটি স্থান কেন দেন তাহা ভাবিয়া বিষয়ের কিছুই থাকিবে না তিনি তাহারেই সক্রিয় বিশেষ অর্থে যখন বলেন যে গোরক্ষার শিক্ষায় পৃথিবীর কাছে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ দান তখন কোন ভুল করেন না প্রতিবেশীকে নিজের মতই ভালোবাসবে বাইবেলের এই বাণী শহ ীদ তিনি যোগ করিয়াছেন প্রত্যেকটি জীবন তোমার প্রতিবেশী ইউরোপিয়ানদের পক্ষে জাতিভেদ্রতা বুঝা এবং গ্রহণ করা বোধ হয় কি আর অপেক্ষা কঠিন আমি গর্ভ করিয়া বলিতে পারি না যে এ বিষয়ে গান্ধীজীর মতামত ব্যাখ্যা করিয়া ইউরোপিয়ান দিক কে তাহা গ্রহণ করাইতে আমি সমর্থ্য হইব তবে গান্ধীজি যেভাবে এই সমস্যার ব্যাখ্যা করিয়াছেন তাহা হইতে স্পষ্ট বুঝা যায় রে যে ইহার মধ্যে গর্ব বা সামাজিক দাম্ভিকতার লেশমাত্র নেই। ইহা বাস্তবিক কক্ষে বিভিন্ন স্তর ও শ্রেণীকে বিভিন্ন কর্তব্যের ধার দেওয়া মাত্র আমার মতে বন্যা আশ্রম ধর্ম মানব প্রকৃতির সহজাত হিন্দুধর্ম ইহাকে বিজ্ঞানসম্মত করিয়া তুলিয়াছে মাত্র তবে গান্ধীজি এই জাতিভেদকে মাত্র চারটি শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ রাজি আছেন ব্রাহ্মণ বুদ্ধি ও আধ্যাত্ম্য জীবীশ শ্রেণি ক্ষত্রিয় শাসক ও সামরিক শ্রেণী বৈষ্ণব বণিক শ্রেণী এবং শূদ্র

বিভিন্ন পেশা মাত্র আর কিছুই নয় কেবল ক্রিয়া কর্তব্যের ব্যাপার মাত্র সুযোগ সুবিধার নহে আমার বিশ্বাস তাহাকেও উচ্চ আসনে তুলিয়া ধরা বা কাহাকেও নিম্নস্তরে ফেলিয়া ফেলা ইহা হিন্দু ধর্মের সহজ প্রকৃতির বিরুদ্ধে ভগবানের সৃষ্টির সেবার জন্য সবাই দুনিয়াতে ব্রাহ্মণ তাহার জ্ঞানের দ্বারা ক্ষত্রিয় তাহার রক্ষণশক্তির দ্বারা বৈষ্ণব তাহার বাণিজ্য নয় পণ্যের দ্বারা এবং শুদ্ধ তাহার দৈনিক সমীর দ্বারা সকলের সেবা করিবেন অবশ্য হিয়া হইতে এই অর্থ হয় না যে ব্রাহ্মণকে কোনরূপ শারীরিক সম করিতে বা আত্মরক্ষার কর্তব্য পালন করিতে বা অন্যান্য কার্য করিতে হইবে না জন্মই বিশেষভাবে ব্রাহ্মণকে জ্ঞানজীবী করিয়া তুলিবে, জন্মসত্ত্ব এবং শিক্ষার দ্বারা তিনি অপরকে জ্ঞানদানের সর্বপেক্ষা উপযুক্ত হইবেন অপরপক্ষে শূদ্র জ্ঞানের অধিকারী হইতে চাহিলে তাকে বিরত পরিবার কিছুই থাকবে না কেবলমাত্র দেহের দ্বারাই তিনি সর্বপ্রেক্ষা সুন্দরভাবে সবার সেবা করতে পারবেন।

তিনি বিন্দুমাত্র জ্ঞানেরও অধিকারী নহেন বন্যাশ্রম ধর্ম হইল আত্মসংযম এবং অপচয় এর হাত হইতে শক্তি সংরক্ষণ সুযোগ সুবিধার উপর নহে ত্যাগের উপরেই বন্যা আশ্রম ধর্ম প্রতিষ্ঠিত তাহা ছাড়া আমাদের আত্মার দেহান্তর ভ্রমণের কথা ভুলিলে চলবেনা ব্রাহ্মণের হইতে শুদ্ধ এবং শূদ্রের হইতে ব্রাহ্মণের দেহে আত্মা যেভাবে ক্রমাগত ভ্রমণ করিতে থাকে তাহাতেও প্রকৃতি এক রকম ভারসাম্যের ব্যবস্থা করিয়া দেন এই শ্রেণীবিভাগের শহী দ কারিয়াদের কোন প্রকার সম্পর্ক নাই। কারণেই শ্রেণীগুলি অবস্থায় এবং অধিকারে সমান কেবলমাত্র গান্ধীজি কিভাবে এই সামাজিক অন্যায়ের বিরুদ্ধে অক্লান্ত সংগ্রাম করিয়াছেন তাহা আমরা শীঘ্রই দেখব এবং ইহাই তাহার রিসিভতে সর্বাপেক্ষা মর্ম স্পর্শে দিক গান্ধীজীর কাছে এই অন্যায় হিন্দু ধর্মের লজ্জা এক তো নিতে সত্যের করুন অধঃপতন এবং কলঙ্ক ইহা তাকে অত্যন্ত পীড়া দেয় আমি পুনরায় জন্মগ্রহণ করিতে চাই না কিন্তু যদি পুনরায় জন্মগ্রহণ করি তবে যেন অস্পৃশ্যদের মধ্যেই জন্ম তাতে আমি তাহাদের অসুবিধা অংশ গ্রহণ করিতে পারিব তাহাদের মুক্তির জন্য খাটিতে পাইবো গান্ধীজি অস্পৃশ্য শ্রেণ একটি ছোট মেয়েকে পোষ্য গ্রহণ করিয়াছেন এই ফুটফুটে ষাট বছরের প্রাণীটির শহীদ তিনি পরম স্নেহে আলাপ করেন। এমনইভাবে তাহার গৃহকোণ হাসি কান্নায় ভরিয়া ওঠে গান্ধীজীর এই সকল বিশ্বাসের আবরণী যে দেবগ্রাম একটি হৃদয় ভুবন বহি আছে তাহা দেখাইবার জন্য আমি যথেষ্ট বলিয়াছি সত্য ইনি হইলেন রাশিয়ান টলস্টয় এর অপেক্ষা আরো স্নেহ এক টলস্টয় আরো সহজ সন্তুষ্ট একতল এবং বলিতে পারি আমরা স্বাভাবিক ভাবে খ্রিস্টান এক টলস্টয় খ্রিস্টান ছিলেন যতখানি স্বভাবেই তাহার অপেক্ষায় ছিলেন অনেক বেশি ইচ্ছায় গান্ধীজী পাশ্চাত্য সভ্যতাকে যে নিন্দা করিয়াছেন তাহার মধ্যে তাহার উপর টলস্টয় এর প্রভাব সর্বাপেক্ষা বাস্তব হইয়া উঠিয়াছে রুশোর সময় হইতেই ইউরোপের অধিকাংশ উদারমনা ব্যক্তিত্ব আধুনিক সভ্যতাকে অবিরাম আক্রমণ করিয়া আসিতেছেন নবজাগ্রত ভারত আক্রমণের এই সমস্ত পুঁথিপত্রের মধ্যে তার শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অপরাধের অস্ত্রের সন্ধান করিয়াছে মাত্র গান্ধীজিও তাহাই করিয়াছেন এবং তাহার হিন্দ স্বরাজ্য পুস্তিকায় এই সকল নিন্দা মূলক পুস্তকের একটি তালিকা ও তিনি দিয়েছেন কালিকাভুক্ত পুস্তকগুলির মধ্যে ইংরেজদের নিজেদের লেখাও অনেকগুলি রোগী আছে কিন্তু সবার অপেক্ষা সেরা বই যাহাকে

অপরাধীদের নামে জাহাজের উপর অত্যাচার হয়ে আছে তাহাদের রক্ত দিয়া ইউরোপীয় সভ্যতার স্বচরিত কাহিনী সভ্যতার যুদ্ধ কত যুদ্ধের এই কাহিনী পৃথিবীর চোখের সামনে ভন্ডামী লোক এক নৃশংসতার সকল মুখোশী খুলিয়া দিয়াছে ইউরোপের লজ্জা হীনতা সেদিন এমন প্রবল হইয়া উঠেছিল যে সে নিজের মূর্তি দেখাইবার জন্য আফ্রিকা এবং এশিয়ার জনসাধারণকেও আমন্ত্রণ করিয়া বসিয়া ছিল আজ যে সভ্যতা ইউরোপের প্রবল হইয়া উঠেছে তাহার শয়তানি স্বরূপ প্রকাশ পায়ি আছে গত যুদ্ধে বিজয়ীরা, ন্যায়ের নামে সাধারণের সকল প্রকার নীতির সূত্র কেই ভাঙ্গিয়া দেয়া আছে কোন মিথ্যাকেই উচ্চারণের অযোগ্য অন্যায় বলিয়া মানে নাই তাহাদের সমস্ত অপরাধের পিছনে যে উল্লেখ্য ছিল তাহা ছিল ভয়াবহ রূপে দুর্নীতি পরায়ণ

বহুবার প্রকাশ পাই আছে এমনকি এ কথা যাহারা প্রকাশ্যে ঘোষণা করা বিচক্ষণতার কাজ বলিয়া মনে করেন নাই তাহারা অন্তরে অন্তরে যাকে সত্য বলে বিশ্বাস করিয়াছেন উন্নিশশো আটের খ্রিস্টাব্দের ধ্বংসতান্ড এবং বিজয়ের এই ভয়াবহ ফলাফল গুলি নিতান্ত উপাখনিও নহে গান্ধীজি কিন্তু উন্নিশ চাদ্দোখ্রিস্টাব্দের পূর্বেই পাশ্চাত্য সভ্যতার সত্তিকারের স্বরূপ যে ধরিয়া ফেলিয়াছিলেন দক্ষিণ আফ্রিকায় তাহার কুড়ি বছরের জীবনে ইহা ছদ্মবেশ কুলিয়া তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইয়া ছিল উন্নিশশো চার খ্রিস্টাব্দে তিনি তাহার হিন্দু স্বরাজ্য পুস্তকে আধুনিক সভ্যতাকে ভয়ংকর অমঙ্গল বলিয়া ঘোষণা করেন গান্ধীজি বলেন ইহা নামেই সভ্যতা ইহা

ধন সম্পদের কাছে তাহারা করিয়াছেন আত্মবিশ্বরে এই ধনসম্পদ তাহাদিকে তাহাদের শান্তি ও অভ্যন্তরিক জীবন হইতে বঞ্চিত করিয়াছে, দুর্বল ও শ্রমিক শ্রেণীর পক্ষে ইহা ন র ইহা জাতির জীবনী শক্তিকে গ্রাস করিয়া দেয় এই শয়তানে অচিরেই ইহার নিজের আগুনে নিজেই ধ্বংস হইয়া যাইবে এই সভ্যতাই হইল ভারতের আসল শত্রু ইংরেজদের অপেক্ষা ও বড় সত্য কারণ ব্যক্তিগতভাবে ইমেজটা খারাপ নহে তাহারা কেবল তাহাদের এই সভ্যতার বৃদ্ধিতে হয়তো হইয়া পাগল হইয়া উঠেছে মাত্র তাই গান নিজেই তাহার স্বদেশবাসীদের মধ্যে যাহারা ভারত হইতে ইংরেজদের তারাইয়া ভারতকে একটি সভ্য রাষ্ট্রের পরিণত করতে চান তাহলে শরীর অনেক যুদ্ধ করে আছেন তিনি বলেন ইহাতে ব্যাঘ্র থাকবে না অথচ ব্যাগের প্রকৃতি থাকিবে না আমাদের সমস্ত শক্তিকে নিয়োগ করিতে হইবে পশ্চিমে সভ্যতার বিরুদ্ধে তিন শ্রেণীর মানুষকে গান্ধীজি সর্বপেক্ষা অধিক নিন্দা করিয়াছেন উকিল ডাক্তার এবং শিক্ষক শিক্ষকদের প্রতি তাহার যে বিরুদ্ধতা তাহা বোঝা যায় কারণ তারা ভারতীয়দেরকে তাহাদের নিজেদের ভাষা ও চিন্তাকে বলতে শিখিয়েছেন তাহারাই ভারতীয় শিশুদের ঘাড়ে চাপাইয়া দিয়াছেন এক জাতীয় অদক্ষনের দুর্বহ বোঝা কি বলছাইনার নহে স্কুলের মাস্টাররা ছেলে মেয়েদের মন ও চরিত্রের দিকে আদৌ লক্ষ্য দেন না তারা হেও করিতে সেখান

তাহা অপরাধের অপেক্ষা কোন অংশেই কম নহে উকিলের পেশা ইহা দুর্নীতি মূলক ভারতের আদালত গুলি, ব্রিটিশ শক্তির হাতে যন্ত্র মাত্র সেগুলি ভারতীয়দের মধ্যে বিরোধের উস্কানি দেয়। নিজেদের মধ্যে কলহ এবং যুদ্ধ-বিগ্রহ কে বহুগুনে বাড়াইয়া তোলে মানুষের মধ্যে যে সকল উপবৃত্তি আছে আদালত সেগুলোকে কাজে লাগাইবার উপায় মাত্র আর ডাক্তারদের সম্বন্ধে গান্ধীজি বলেন ডাক্তারি পেশা তাহাকে প্রথমে আকৃষ্ট করিয়াছিল কিন্তু শীঘ্রই তিনি বুঝিতে পারলেন যে এই পেশা ও যথেষ্ট সম্মানজনক নয় পাশ্চাত্য ঔষধ ব্যবস্থা দেহের ম্যাজিকে সারাইতে চেষ্টা করে মাত্র কিন্তু এই সকল ব্যাধের মূল কারণ মানুষের প্রাণ ও পাপ এগুলোকে ধ্বংস করার তারা কোনো চেষ্টাই করেনা বর এমনকি ইহাও বলা যাইতে পারবে পশ্চিমে চিকিৎসার ব্যবস্থা পাপকে প্রশ্রয় দেয় কারণ ইহা পাপীদের বিপদের আশঙ্কা কমাইয়া

Hi আঞ্জলি দি। কেমন আছো? খুব ভাল আছি। তোমার সেদিন একটা পো~ আহ last week এ তোমার একটা last week একটা Instagram post দেখলাম যেখানে তুমি আহ কোনো theatre দেখতে গিয়েছিলে most probably তো সে theatre টা কেমন হলো?

ওটাও বাদল সরকারেরই একটা নাটক আহ ওটার নাম হচ্ছে বল্লভপুরের রূপকথা এবং বই বই আছে আসলে ওটা একটা সি~ মানে আসলে ওটা একটা নাটক, নাটকটা কেই আরকি একটা cinema রুপান্তর করে ঊনিশশো আহ উম মুক্ত ঊনিশশো বাহাত্তর একাত্তর সালে লেখা হয়েছিল নাটক টা তো প্রায় পঞ্চাশ বছর পরে ওটার আরকি একটা

খুবি ভালো লাগলো আমি আর আমার একটা close friend

আমরা গিয়েছিলাম গত সপ্তাহে sunday most probably না না ছুটি ছিল weekend sunday । হ্যাঁ serial নয় তো ওটা ওটা তো একটা web series I think । তুমি আর একটা web series দেখতে পারো মির্জাপুর। খুবই সুন্দর ওই series টা হম

কি বলব depressed হতে পারো তুমি seen গুলো দেখে অনেক murder seen রয়েছে ব~ মানে blood seen রয়েছে so আহ সেইগুলো হয়তো তোমার ভাল নাও লাগতে পারে না আমার এখনো ওটা দেখা হয়নি উম শুনেছি খুব ভালো হয়েছে তো তারপর বলো এখন কি করছো? আমি বলছি তুমি এখন কি করছো? শুনলাম তুমি politics এ নামছো গুজরাট হুম শুনতে পাচ্ছি শুনলাম গুজরাটে নাকি তমাকে প্রার্থী করেছে বিধানসভা কোর্টে গুজরাট বিধানসভায় শুনলাম তুমি নাকি প্রার্থীপদে দাঁড়াচ্ছ? Li~ life টা সেটাই politics আমরা খুজি মানুষের মধ্যে তাই না? ultimately যা উহ ultimately আমার তো মনে হয় যে সব নেতারা যা উপার্জন করছে কিছু ভোগ করতেও পারে না মানে তাদের ছেলে তারা মারা যায় বা জেলে যায় তাদের family সেগুলো ভোগ করে

Recently recently আমি একটা বাদল সরকার আর একটা নাটক দেখতে গিয়ে ছিলাম বাঘ বলে তো ওটাও আমাদের বেশ সুন্দর লাগল বাঘ বাঘ। তো ওই নাটকটাও অনেক বছরের পুরোনো। তো ওইটা বেশ ভাল লাগলো আচ্ছা তুমি সৌম্যমিত্রের নাটক খুব বা উম অজিতেশ মিত্রের নাটক দেখেছো? বা পড়েছো কোনো, সৌম্যমিত্র? অজিত~ অজিতেশ শ্যান্নাল না। না আমাদের class twelve এ ছিল অজিতেশ বন্দোপধ্যায়। সৌম্যমিত্র তারপরে যে আহ আমাদের যে কলকাতা গিরীশ মঞ্চ রয়েছে

সেটাই এখন মানে life টা এমন হয়ে গেছে সেই ছোট বেলার ব্যস্ত অনুপাতের যে অংক টা ছিল যে যত সময় বাড়বে শ্রমিক মানে শ্রমিক যত বাড়বে সময় তত কমবে সেরকমই আমাদের এখন যত বয়স বাড়ছে সময় কমছে নিজের জন্য তো সেইটাই হচ্ছে বিষয় টা হুম exactly আমার যেটা মনে হয় যে exactly আমরা আমাদের বয়স বাড়ার সাথে সাথেও অনেক need বেড়ে যাই তো সেই জন্য আমাদের time কমে যায় এবং সেই need গুলো fulfill করার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি তেমন ছোট বেলায় আমাদের খুব বেশি need ছিলোনা তাই জন্য আমাদের free time অনেক কিছু ছিল। হম সেটাই এখন আমাদের একটা অর্থকেন্দ্রী হয়ে গেছে আমার মধ্যে একটা দার্শনিক রয়েছে তুমি কি বুঝতে পারছো? আহ আর একটা বই দেখার ইচ্ছা আছে sunday I think আমরা sunday যাব দৃশ্যাম two দেখতে exited খুব দৃশ্যাম two নিয়ে।

আচ্ছা কোন ওনার কোন cinema টা দেখলে

হুম উনি কবিও ছিলো তো মানে কবি pulse ঊনি মানে মানে theatre জগতেরই একজন ব্যক্তিত্ব।

এছাড়া আগেও অনেক cinema ই মানে উহ অভিনয় করেছে উনি তো মানে ফেলুদার character টা সর্বোপ্রথম উনিই করেছিলেন উনি মানে জয় বাবা ভেলুনাথ আর একটা সোনা সোনার কেল্লার আগে যেটা ছিলো part না না সোনার কেল্লাটা উনি করেছিল সোনার কেল্লা আর জয়বাবা ভেলুনাথ এই দুটো সৌমিত্র চ্যাটার্জির তারপর থেকে তো সব্যসাচী করে সেটাই আর এমনি বাংলা সাই আর বাং বাংলা সাহিত্য নিয়ে মানে চর্চা হয়?

হম এখন না আসলে ওই টাই এখন কথা বলার মানে লোকের একটা অভাব হয়ে গেছে সবাই

Vulgarity নয়তো নয় vulgarity নয় sex নয় murder এই দুটোই মানে OTT র এখন

মানে বিহারের যে মানে লালু প্রসাদ যাদবের যে Wife ছিলো রাবড়ি দেবী তো ওনার উপরে আর কি আধারিত তো সেই biopic টা মানে বিহারে কিভাবে উনি মুখ্য মন্ত্রী হলো মানে কখনো সই করতে পারে না just মানে fingerprint দিতে মানে হাতের ছাপ দিতে পারে মানে আঙ্গুলের ছাপ তো সেখান থেকে কিভাবে সে মানে মুখ্যমন্ত্রী হলো বিহারের তো আর একটা আছে তোমার উম ওই হর্ষদ মেহরা scam nineteen ninety-four

এবং মানে এই মানে কি রকম ধরনের লোক তোমার থাকতে পারে এবং একটা সাধারন মানুষ কিভাবে একটা মানে bull হতে পারে big bull হতে পারে share market এর তো সেইটা দেখিয়েছে এইটা খুব ভালো হয়েছে প্রথম থেকে দেখবে তাহলে ভালো লাগবে কেনো না SBI এর মানে সেই সময়ের চারশো কোটি টাকা মেরে দিয়েছে হুম এই ঐ সময় দাঁড়িয়ে SBI এর তোমার মানে চারশো কোটি টাকার scame করেছিলো উনিশশো চুরানব্বই সালে তখন মানে এখনের হিসাবের এ ধরলে প্রায় দুই হাজার কোটি টাকা আর এক percent খালি আমাদের জীবন যাবে Not a scam সে ফিরিয়ে দিতে চেয়েছিলো but ওর যে মানে enamy রা ছিলো তারা ইচ্ছে করে share market বন্ধ রেখেছিলো যাতে ঐ টাকাটা তুলতে না পারে তা এইটাই হচ্ছে ঘটনা তা পরবর্তীকালে অনেক দিন case চলেছিল ওতো মারা গেছিলো জেলেই but ওর ভাই অনেক দিন ওই case টা চালিয়েছিলো last দুই হাজার তিনে বা দুইয়ে বোধ হয় এটার ফেছলা হয়েছিলো আমি ঠিক জানি না

না ওকে মেরে দেয়নি ও নিজেই মানে মন ভেঙ্গে গেছিলো এবং suicide করেনি মানে এমনিই মানে heart block হয়েগেছিলো সেটাই হম শোনো না নন্দিনী দি আমারা কি তাহলে আবার এই আলোচনাটা আবার পরবর্তী কালে করতে পারি? আচ্ছা ভাল থেকো। আচ্ছা আচ্ছা ভাল থেকো খেয়াল রেখো নিজের, ধন্যবাদ। টা টা।

Guess কর কে গলাটা শুনে কে মনে হচ্ছে?

কী করছিস বল? আরে ভাই কে স্নেহাশিস বলবেন তো. অনেক বন্ধু আছে ভাই, আমি প্রীতম বলছি,

প্রিতম অনেক গুলো আছে কোনটা বল? প্রিতম খাঁড়া, ও দাদা বল

আরে কিছু মনে করবেনা আমি বুঝতে পারিনি, না ঠিক আছে আরে আমি এমনি Call করেছিলাম random

ঠিক আছে দাদা বল ওই চলছে দাদা, ও এখন কোন semester এ আছ? আমার fifth semester হবে এই বার fifth এ বসব. মানে last year কলেজ শেষের মুখে আর কি

আর প্রায় এখন মানে কোন আমি তো এই চলছে,

তোমার তোমার phone এল আমেদাবাদ local দেখালো আমেদাবাদ local

এটা নিয়ে হম এটা একটা office এর এটা একটা অন্য number আচ্ছা আচ্ছা ওই আমি একটা unknown number দেখলাম সেজন্য বললাম হম এটা আমার number ই কিন্তু অন্য number ওই VIP number হয়না এটা ওই কারণ এই number এ call হয় VIP number এটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কি করছ বল? এই বসে আছি ঘরেতে

Arts general Arts

ও কার কাছে পড়তে যাস?